ছাত্র ছাত্রীরা শিক্ষা গ্রহণ করার জন্য আসেন এবং উম শিক্ষক শিক্ষিকারা --

এই জায়াগটী হচ্ছে

প্রাচীর দিয়ে ঘেরা ছাত্রছাত্রীরা আসেন এখানে শিক্ষা গ্রহণ করার জন্য।

এবং

এবং বই ক্রয় করে থাকেন । তো দোকানটি দেখতে খুব সুন্দর লাগছে।

এবং মঞ্চটি দেখতে খুব সুন্দর লাগছে বালিকদের নাচ ও দেখতে খুব সুন্দর লাগছে।

সমস্ত উম বালক বালিকারা খেলাধুলা করার জন্য --

সমস্ত মানুষের মনোবাসনা পূর্ণ হয় এই মন্দিরেই তো এই মন্দিরে ভক্তদের সংখ্যা অনেক।